দুতলা বাড়ি যেটা স্কুল আছে বাড়িটার এইদিকে ফাঁকা মাঠ মনে হচ্ছে সেখানে অনকে গুলো গাছ আমরা দেখতে পাচ্ছি।

এবং একটা রোড আছে ঐদিকে একটা বোলেরো গাড়ি দাঁড়িয়ে আছে ।

এখানে শুধু মহিলা দেখা যাচ্ছে ।

এটা যীশু খ্রিস্টের মন্দির যেখানে কিছু মহারাজের সুত্র সমন্ধে কিছু বলতে চান ।